একটি ওপরের দিকে ফ্যান দেখা যাচ্ছে ছোট ছোট কতগুলি লাইট দেখা যাচ্ছে লাইট গুলি সাদা সাদা ।

একটু দূরে আর একটি গাড়ি দেখা যাচ্ছে এবং আরো দূরে আর একটি লাল রঙের গাড়িও দেখা যাচ্ছে ।

একটি দরজা কাঁচের এবং আর একটি দরজাও কাঁচের সেই কাঁচটির মধ্--

বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে বাচ্চা মেয়েটি লাল রঙের ফ্রক পড়েছে ।